এই নৌকো টিতে সবুজ রং এবং সাদা রং এর দেখা যাইতেছে এখানে একটা দড়ি অনেক গুলো দেখতে পাওয়া যাইতেছে এখানে খাবার খাওয়া--

এখানে সোনালী ফসলের ওপর ধান গুলো পেকে গেছে। এখানে লোক দেখতে পাওয়া যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলছে এবং এখানে দূরে পাহাড় দেখেছে ।

এখানে দেওয়াল গুলি সাদা রং করানো আছে। ওপরে ছাদ দেখতে পাওয়া যাইতিচ্ছে। এখানে একটা প্লাষ্টিক ঠোঙা দেখতে পাওয়া যায়। এ প্লাষ্টিক ঠোঙা টাও হোল রং করানো আছে। গ্রিল গুলো হলুদ রঙে সবুজ কালার রং করান আছে।

জলাশয় জলাশয়টা খুব বড় দেখতে বলেতাছি তারপাশে একটা বিল্ডিং - এর স্কুল সাদা কালার এবং অনেক গুলো গেটও দেখতে বলেদিছি এখানেও --

গাছপালা দেখতে পাওয়া যাইতেছে গাছগুলো সবুজ রঙের রাস্তা দেখতে পাওয়া যাইতেছে এখানে।

এটা খুবই সুন্দর দেওয়াল হচ্ছে সাদা রং করানো আছে। এখানে অনেক কিছু লেখানো আছে। তারমধ্যে সাদা কার্পেট দেখতে পাওয়া যাইতেছে ভেতরে লাল কার্পেট দেখতে পাওয়া যায় এখানে দুটো চেয়ার দেখতে পাওয়া যাইতেছে।

তিন চার জন ছেলে যাইতেছে ব্যাগ ঘাড়ে নিয়ে। সামনে একটা বিল্ডিং । বিল্ডিংটি সাদা রং এবং নীল রং ফেলানো। বিল্ডিংটি খুব বড়ো এবং বিল্ডিংটি খুব ভাবে ডিসাইন করা আছে। এখানে জানলা গুলোতে কাচ লাগানো আছে এবং খুব বড়ো বড়ো --